ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ

বলো

ঘরে

ঘরে আছো হম মা আছে নাকি?

কি বললে মা কে পরে বলবে ঠিক আছে হম আজকে আমার খাওয়া টা উল্টো হয়ে গেছে মানে খাওয়া উল্টো হয়ে গেছে মানে

আমি তো হম

একটা জামা আমার একটা প্যান্ট কিনবো একটা জামা একটা প্যান্ট কিনবো ভাবছি আর একটা পাঞ্জাবি তৈরী করা তো আর হবে না তৈরী করতে দিলে সব ওদের তো সময় দিতে হবে এখন কোনো দিকে tailor নিচ্ছে না

নিব্বে নিব্বে তে ওই তো ফজলি বললো নিব্বে তে অনেক পাঞ্জাবি তৈরী করা পাওয়া যায় তো সবাই এক করবে বলেছে এক কালে কিনে নেবো তৈরী করা তো আর হবে না আচ্ছা আচ্ছা এ কি কম দাম? সব জিনিসের

অনেক কিছু পাওয়া যায় তোমার মন পছন্দের জিনিস জামা কাপড় পাবে ওখানে কম দাম বলতে একই type এর দাম উল্টে কিছু বেশি একশো দুশো বেশি মনে হবে কম না কিন্তু সেরকম যে জামা টা তুমি রাজগঞ্জে তিনশো টাকায় কিনবে কিন্তু আমি যেটা বলছিলাম সেটাই কিনবে তিনশো টাকায় কিনবে অই জায়গায় কিনবে তার quality ভালো কাপড়ের quality খুবই ভালো বুঝলে আমি bag কিনবো বলে যেতাম

ওই stylish bag আর কি ওরকম hello

আমি আর মন্দিরা আমি আর মন্দিরা ইয়ে কি বলে কি বলে বলো মানে যাবো বলেছি ওই আমার বন্ধু আর আমি যাবো

কে বন্ধু নাফিসা হ্যাঁ

ওর বাবা যাবে তোমার মা যাবে ওর বাবা আর তোমরা দুজন তাই তো

কুড়িটা রোজার পরে যা কুড়ি টা রোজার পরে যাবো ওর আব্বু বলেছে এবারে এখন মা কে বললাম মা বললো মানে এখানেও তো ভালো ভালো কিছু পাওয়া যায়

না না আর কি বলে নিয়ে মা বলছে যদি bag কিনিস যদি bag কিনিস তাহলেই যা আমি বলি bag তো সেই এখানেও পাওয়া যাবে আর জুতোও এখানেই পাওয়া যাবে শুধু শুধু রোজা করে গিয়ে বেকার কষ্ট হবে তিনটের সময় করে গেলে রাস্তায় তো কত রোদ বাবা রে হ্যাঁ মানে গেলে কি রকম যেতে হবে আমি বলে দিচ্ছি শোনো hello

মানে যদি জামা কাপড় কেনার ইচ্ছা থাকে সকালে সকালে রোজা করে দিয়ে যাওয়া খুবই কষ্ট হবে আমি বলে দিচ্ছি তোমাকে technique টা বিকেলে আসরের নামাজ ফামাজ পড়ে পাঁচটা গেলে না সাড়ে চারটে চারটে না মানে নাফিসা বলেছে যে চার টের সময় করে তিনটের সময় করে বেরোবো চার টের সময় ওখানে পৌঁছবো ওখানে ইফতার করবো

হ্যা ওটাই মানে ওখানে গিয়ে ইফতার করে নিলে ব্যাস রোজা ভেঙে গেলো এবারে ইফতার করে এরপর তুমি যা হোক কিনে খেয়ে নিলে পানি ফানি কিনে খেয়ে নিলে যা

সেই তো মনে হয় কি বলে একই দাম বলে ওখানে কি ভালো আমি বলি কি জানি ওরা বলেছে যাবে আমি বলি তাহলে থাক যাবো না না যাও যাও ওখানে অনেক কিছু পাওয়া যাবে অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো এখানে পাওয়া যায় না কিনবো তো গিয়ে bag আর জুতো আর কি সুন্দরের আছে ওগুলোর

দেখি সবাই তৈরী করা তো এবছরে হলো না দেখি নিব্বে তে যাবে বলছে সবাই নিব্বে তে যাবো মানে ওখানে কেমন জানো ready made জামা তৈরী মানে ready made ও বিক্রি হয় কিন্তু গায়ের মাপ নিয়ে মাপ অনুযায়ী size এর বের করে দেয় বুঝলে আর যার size এ হয় না তাকে একশো টাকা extra দিলে

মানে ওগুলো তৈরী করাই কিন্তু আগের থেকে তৈরী করা আছে তা এখন যদি জামা কাপড় কিনে আমাদের তো দশ বারো জন করবো দশ বারো জনের কাপড় কিনে দিতে যাই এখন হবে না

সাদা color পাঞ্জাবি পরবে হেবি লাগবে শুধু সাদা কোনো design থাকবে না সামনে তিন চার টে বোতাম থাকবে চক চকে সেই ইয়ের মতন হম ওই তো নিব্বে নিব্বেতেই হেবি হেবি মানে সুন্দর পাঞ্জাবি মানে simple এর মধ্যে সুন্দর সুন্দর পাওয়া যায় দেখি পাওয়া যায় কি আর কি বলে একটা জামা কিনবো একটা জামা কিনবো একটা জামা কিনবো হম একটা জামা কিনবো মানে ওই দিদি ঈদ এর পরের দিন কেই আসবে মামাবাড়ি যাবে এসে পড়ে যাওয়ার জন্য নাহলে আমি জামা কিনতাম না ঈদ এর সময় extra দিয়েছে মামা তৈরী করে দেবে দুটো এমনি জামা আছে ওই দুটো পড়বো তারপরে পয়সা টা রেখে দেব college উঠলে পড়বো কিনবো sorry

আজকে চাঁদ ওঠেনি চাঁদ ওঠেনি না আজ পূর্ণিমা না কি একটা বললো মা

কালকে কি একটা বললে আজকে কি আর আর আজকে ওই একটা কে দেখেছে হম social media এ ছেঁয়ে আছে দেখোনি

আর কি বলে আর ওই মানে আজকে একটা হে দেখছিলাম মানে ওই মিজানুর মিজানুর কে চেনো তো

হ্যা তোমরা যেরকম কাজ করছো নামা পড়ছ ইবাদাত করছো তোমরা তোমাদের কাজ করো ঐসব নিয়ে ফালতু মাথায় tension নিয়ে লাভ নেই

আর ওই গুলো যে হম বলো

হ্যা ঐগুলো যে মানে তুমি যে বলছিলে না ওই জিনিসটা কি জানো আর ইসে আছে ইমাম মেহেদী যখন আসবে ঠিক আছে তার আসার আগে লক্ষণ না তার আসার আগের লক্ষণ তার পরে মানে উনি যখন আসবে তার মানে ষাট বছর মানে উনি থাকবে দুনিয়া তে আজকে শুনছিলাম

তার আগের আলামত হচ্ছে এই গুলো মানে শুক্রবারে রোজা start হওয়া শুক্রবারে পনেরো রোজা হওয়া ঠিক আছে এইগুলো হচ্ছে কিছু আলামত ঠিকাছে এইগুলো মানে হবেই এই গুল কেউ কিছু বলছে না এইগুলো কিছু আলামত আর কি দেখাচ্ছে যে গুলো হবে বঙ্গ বাজারের মানে ইয়ে দেখলে মানে মানুষ গুলো এমন করে কাঁদছে

সেইগুলো সব পুড়ে খালি কি পোড়েনি খালি কোরান শরীফ পোড়েনি বাকি গুলো সব পুড়ে ছাই হয়ে গেছে কত পয়সা পুরো ছাই মানে ধরলে মিটে যাবে আর না ধরলে ওরকম সাজানোর থাকবে আর একজনের ঘরে তে বৌ ছিল সে মানে ওই মানে ওই ঘটনা টা ঘটেছে সেটা শুনে তার আলমারিতে ছিল দশ ভরি স্বর্ণ আর কত চার কোটি টাকা না ক টাকা ছিল নিয়ে তার প্রেমিকার সঙ্গে চলে গেছে ঘরে তালা দিয়ে

FB তে এগুলো পড়তে ভালো লাগে

এদের সেই ছোট ছোট গল্প গুলো হয় না ওই গুলোও পড়তে ভালো লাগে বোলো

আর আমার ওই নামাজের সেই ইয়ে তারপরে এইসব গুলো আমার follow করা আছে তাই জন্য আমার কাছে বেশি বেশি আসে

কখন আর বসবো এই কথা বলছি যে যাবো গিয়ে নামাজ পড়বো নামাজ পড়লেই time শেষ গিয়ে নামাজ পড়বে নামাজ পড়ে পৌঁছে phone করা হবে ঠিক আছে ও hello ফের phone করা হবে আমাদের এক ঘন্টা কথা বলবো ফির ঠিকাছে ন টা থেকে দশ টা তারপরে তুমি পড়বে একটু আধ ঘন্টার মতো বা বাবা রে সারাদিন রোজা করে তখন মনে হয় গলা থেকে রব বেরোতে চায় না আর অনেক দিন পড়িনি বাবা রে কালকে কি কষ্ট করে পাঁচ পাতা পড়েছি বাকি আছে পড়া পড়ে তারপর এ একুশের থেকে ধরবো একুশ থেকে পুরো তিরিশ টা আমার পড়া আল্লা করে কেন রোজার মাসেই শেষ হয়ে যায় মা দুপুর বেলা বসতে দেয় না নাহলে দুপুর বেলা বসলে heavy পড়া হয়